আর মাঠটা পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা। সামনে গ্রিল লাগানো আছে পাশে একটা ক্লাব ম --

পিছন দিকে একটা ব্লু উম আর হোয়াইট কালারের রেলিং করা আছে। তার পাশে একটা ঘর আছে।

একটা গরু ঘাস খাচ্ছে তার পাশে দুটো পুরানো দিনের বিল্ডিং আছে তো উপর দিয়ে রাস্তার উপর দিয়ে অনেক তার চলে গেছে ও লাইট পোস্ট আছে।